কুছু ফুল খোলা আছে । কুছু ফুল গেথে দিয়ে লম্বা লম্বা টাঙা আছে ।

উপরে একটা বোর্ড লাগা আছে। পোল্ট এর উপর একটা লাইট লাগা আছে। পল্টে অনেক তার টানা আছে।

আলেক পান্ডে দুটো আঙ্গুর দেখাচ্ছে।

অনেক লোক এই দোকানটাতে সমান কিনতে এসেছে ।

সাইড -এ একটা বোর্ড আছে নোটিস--

এই ছবিটাতে সাইড -এ সাইড -এ অনেক জনা বিক্রি করছে।

আর একটা লোকই উহা চুল কাটছে।